অনেকগুলো সবজি সাজিয়ে রেখেছে পেঁয়াজ আছে টমেটো আছে ফুলকপি আছে আলু আছে.

ছেলেটা হাতগুলো পকেটে ঢুকায় রাখছে এবং ছেলেটার মুখটা ঢাকা আসে।

কোণার সাইটে দেখা যাচ্ছে যে টয়লেট লেট্রিন বাদরুম বানাইছে।

পিছনে ওপরের দিকে রেড কালার এবং নীচে হলুদ কালার করা আছে.

আমি এইখানে দেখতে পারছি যে এটা এট্টা হোস্টেল .

অনেকগুলো লোকও দেখা যাচ্ছে এইখানে।

একটা বাচ্চার মুখটা ঢাকা আছে।

দোকানদারটার মুখটা ঢাকা আছে .

বাড়িটা সাদা কালার করা আছে.

উপরে একটা ফ্যান লাগানো আছে এবং ক্লাসরুম -টা সম্পূর্ণ সাদা রঙ্গের।

সাইডে একটা বোর্ড লাগানো আছে সম্ভবত এটা একটা নোটিশ বোর্ড .

একটা শেরওয়ানি ঝুলানো আছে.

দোকানের টেবিল -টা সাদা রঙের এবং টেবিল -এর উপর কিছু কাপড় রাখা আছে।

সাইটে ওয়াল লাগানো আছে ইটের ওয়াল ।

পিছনে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে।

সম্ভবত এটা একটা কেরালার বাস এবং সামনে একটা মানুষ দাঁড়ায় আছে.

একটা বউ একটা বাচ্চা ফুলগুলো দেখতেছে এবং দুইজনেরই মুখটা ঢাকা আছে.

পিছনের ছাইডে দেখা যাচ্ছে যে আর একজন কি যেন একটা উঠাচ্ছে .

সম্ভবত তার শুধু মাথাটা দেখা যাচ্ছে এবং অনেক ঝুলনা সামান দেখা যাচ্ছে .

তার পিছনে একটা মানুষ দাঁড়ায় আছে কি হাঁটতেছে তার মুখটা ঢাকা আছে.

আকাশটা পুরোটাই একদম সুন্দর দেখা যাচ্ছে.

বাউন্ডারি করা আসে চারো সাডে এবং ভাঙ্গা আছে ই ছোট ছোট ইঁটের টুকরো নীচে দেখা যাচ্ছে।

ওপরের অংশে এ কিছু কিছু লাইট জ্বলতেছে কিছু কিছু বন্ধ করা আছে.

তার সাইটে কাউন্টার দেখা যাচ্ছে।